মাঠের মাঝে নীল রঙের একটা ঘর রয়েছে।

সেই মাঠের মধ্যে একটা সাদা রঙ্গের ঘর আমি দেখতে পাচ্ছি।

সেই ওয়ালে ইস ঠিক সামনে দুটো সাইকেল রাখা আছে।

সেই হল রুমের মধ্যে দুটো ফ্যান ঝোলানো আছে।

সেই ছোট ঘরের মধ্যে আমি এইখানে একটা টেবিল লক্ষ্য করতে পারছি।

ঘরের পিছনে অনেকগুলি সুপারি গাছ রয়েছে।

সোফার ঠিক পাশে লাল রঙের একটা ট্রুল লক্ষ করা যাচ্ছে।

আমি দোকানের ভেতরে অনেকগুলি লিপস্টিক রাখা আছে দেখতে পাচ্ছি।

একটা বড় টিন -এর ঘর দেখা যাচ্ছে।

সামনে একটি ছেলে দাঁড়িয়ে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটা থালা দেখতে পাচ্ছি যেটা সাদা রংগের।

সেই থালাতে একটা ভাত একটা পিয়াজ আর লেবু রয়ে--

আমি এখানে একটা দোকান ঘর দেখতে পাচ্ছি সামনে সেই দোকানে অনেকগুলি জিনিসপত্র রাখা আছে।

এখানে আমি একটা মিরর লক্ষ্য করতে পারছি।

সেই চার্চ -এর সামনে ছোট ছোট টুনি বাল্ব ঝোলানো আছে।

তারপাশে একটা সবুজ রঙ্গের গেট দেখা যাচ্ছে।

একটি গাড়ির সামনে দুজন লোক বসে আছে।